পার্ক -টার চারিধারে অনেক গাছ আছে ।

তার মাথায় একটা কালো রঙের চশমা আর তার চারিপাশে দেখা গেলে বিভিন্ন খাতা বই দেখা যাচ্ছে।

অরেঞ্জ কালার এর পোশাক পড়ে এছাড়াও এটাকে দেখে বোঝা যাচ্ছে যে কোন পুজো হচ্ছে পিছনে বড় অন গাছ আছে এছাড়া অনেকজন দর্শন কর --

এবং বিয়ে বাড়ি ফুল আর বাকি জিনিস সমেত অনেক ভালোমতো সাজানো রয়েছে কয়েকজন বিয়ে বাড়ি হল টা তেও রয়েছে এছাড়া অনেক ধরনের ফটো ফ্রেম দেখা যাচ্ছে।

এই একটি বড় বিল্ডিং আছে সাদা রঙের যাতে দুটো জানলা রয়েছে এবং এছাড়া যদি দেখা যায়--

দুতলা কিংবা তিনতলা কিংবা তার ও বড় হতে পারে এছাড়াও এর বাইরে অনেক কাঁচ রয়েছে।

যেখানে পিছনে একটা বড় বিল্ডিং এবং লেখাটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা ইনস্টিটিউশন এবং তারই সামনে দেখা যাচ্ছে একটা প্যান্ডেল রয়েছে এবং যার ভিতরে অনেক লোকজন এবং তার ভিতরে পুজো হচ্ছে সেটা দেখা যা--

তাহলে দেখা যেচ্ছা যে কয়েকটা ফাঁকা দরজা রয়ে--

এছাড়া যদি পেছনে দেখা যায় একটা ব্যানার দেখা যাচ্ছে রুম এর মধ্যে নীল এবং সাদার ব্যানার ।

সবুজ এবং অরেঞ্জ পাঁচিল দিয়ে ঘেরা এবং একেবারে সামনে দেখা যাচ্ছে একটা সবুজ রঙের ডাইনোসর যেটি ঘেরা রয়েছে।

এই ছবিটাতে একেবারে সামনেই দেখা যাচ্ছে একটা পিচ করা রাস্তা এবং তার পিছনে দেখা যাচ্ছে কিছু গ্রিল এর ভিতরে কিছু গাছ রয়েছে এবং--

ছবিটা দেখলে মনে হচ্ছে যে এটা কোন মাঠ কিংবা স্টেডিয়াম এর ছবি এক পাশটা বর্ডার করে ঘেরা আছে লোহার গ্রিল দিয়ে এবং মাঠের মাঝখানে একজন লোক রয়েছে --